স্তম্ভ রয়েছে পাশে। জুতো রাখবার জায়গা লেখা রয়েছে। সুজ পার ডে --

এই ছবিটিতে একটি বাড়ির দেখা যাচ্ছে। এটি এখানে একটি বাড়ির বারান্দায়--

সাইন বোর্ড আছে। ও সি.ভি ক্লাসেস বলে|

ছবিটি একটি মন্দিরের ছবি যেখানে মন্দিরের সামনে গেট -এ হিস্ --

একটি টাটা সুমো দাঁড়িয়ে রয়েছে। তার পাশে অটো স্ট্যান্ড আছে। অটো সাই--

এটার আয়না আছে কিছু লোক হাটছে। রাস্তা পার হ --

এন লেখা। সামনে কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে রয়েছে। ফুড ষ্টল রয়েছে।

এবং সোফা -টি আর চেয়ার -টিতে নীল রঙের গদি দেওয়া রয়েছে নীল আর নানারক--

এটা একটি দোকান এর ছবি যেখানে দেখা যাচ্ছে দোকানটির নাম লে --

নীচে ফোন নাম্বার দেওয়া রয়েছে। সঞ্জয় চন্দ্রবাংশু বলে নাম লে--

বাস চার দিকে বাইক দাঁড় করানো রয়েছে একটি অটো দেখা যাচ্ছে এবং একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে রয়েছে।